এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামাকাপড় পাওয়া যায়।

ছবিটিতে একটি বড়ো দোকান দেখা যাচ্ছে।

দোকানের মধ্যে অনেকগুলি ল্যাপটপ সাজানো আছে।

ছবিটির মধ্যে একটি রোড দেখা যাচ্ছে।

চারদিকে ছোট বড় অনেক দোকান বাসার ও গাছপালা রয়েছে।

লাইটটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না।

এখানে অনেক বাচ্চারা ড্রয়িং করতে দেখা যাচ্ছে।

ভিতর থেকে বাইরে ও বাইরে থেকে ভিতর যাতায়াত করছে।

এখানে একটি বড়ো লরি দাঁড়িয়ে আছে।

এই দোকানটিতে সি_এফ_সি নাম লেখা চিকেন ফ্রাইস চিকেন লেখা আছে।

দোকানের ভিতর অনেক লাইট জ্বলছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি দোকান।

এই দোকানে অনেক ধরনের মালা ঝোলানো আছে।

এই মসজিদটি পুরোটাই সাদা কালার রং করানো আছে।

চারদিকে অনেক সুন্দর সুন্দর লাইট -এর আলো প্রবেশ করেছে।

চার্ট -টির মধ্যে নীল কালার রং করা আছে।

চারদিকে অনেক ছোট বড় গাসপালা লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি ভাঙ্গা টিনের ঘরও দেখতে পাচ্ছি।

এখানে কয়েকজন মহিলা ডেস করছে।

সাপের ছবি দেখা যাচ্ছে।

মূর্তিটির সামনে একটি মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে।

চারদিকে অনেক গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

বিল্ডিংটির সামনে অনেক মানুষও লক্ষ্য করা যাচ্ছে।